তো সুন্দরবনের আর সাধারণত আমরা এখান থেকে আমাআমাদের বনগাঁর থেকে সুন্দরবনের দূরত্ব অনেকটাই তো এখানে যাওয়ার মতো আমাদের ক্ষমতা টাকা এবং কোনো রকমের কোনো রকমের আহ মা বাবার থেকে এক

এরপরে আমরা সুন্দরবনের রাস্তায় রওনা দিই. এখান থেকে বনগাঁ থেকে আহ সুন্দরবন অব্দি দেন বাস, তারপরে অটো, দেন আরো কিছু ট্রেনের সামাসামঞ্জস্যতার সাথে সাথে আমরা পৌঁছে যাই সুন্দরবন কিন্তু আসলে সমস্যা ছিল আমার আর বিপ্লবের কারণ আহ বিপ্লবের একটু বাসে চলাচল করতে অসুবিধা হয় আর আমারও একটুখানি মাঝে মাঝে মাথা ঘোরে

তো এরকম ভাবে চলতে চলতে আমরা পৌঁছে যাই সুন্দরবন এবং দৃশ্য খুবই অপরূপ সুন্দর ছিল এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সামনাসামনি বাঘ হরিণ দেখবো কারণ চিড়িয়াখানা যেগুলি আছে সেগুলির থেকে আসল জগতের জিনিসগুলি দেখতে একটু বড় হয় সুন্দর হয় আর এছাড়াও সেখানে সেই লবনাক্ত উদ্ভিউদ্ভিদে জন্মানো গাছগুলি আমরা আমাদের দেখার খুব ইচ্ছে

তারপরে ওখানে সমুদ্রের সঙ্গে যে নদীর যে সংমিশ্রণের স্থল সেই স্থলটাকে মানে ওখানে দেখার কোনো একদম আলাদা রকম মাধুর্য বেড়ে যায়. আর ওখানে সব থেকে সুন্দরবনের আকর্ষণীয় যে জিনিসটা সুন্দরী গাছ.

তো আর কি সেই ধরনেরই কিছু জিনিসপত্র দেখার জন্যে আর আমাদের যে এদিক সেদিক ঘুরতে যাওয়ার যে মানে এক্সপ্লোর করার মনোভাবটা সে তো বরাবরই সব সময় বেশি. তো এই ভেবেই আমরা সুন্দরবনের টুরটা বন্ধুরা মিলে প্ল্যান করলাম কিন্তু বরাবরই আমাদের যেহেতু ছোটবেলার থেকে মা বাবারা সব সব সময় এদিক সেদিক কাছে পিঠের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোথাও গেলেও সেখানে মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার মধ্যে মানে একটু পার্থক্য হয় যদি একা ছাড়ার ব্যাপারটা সেখানে প্রথম প্রথম তো আহ ছাড়ার কোনো প্রশ্নই আসছিল না এত দূরে যাওয়ার কথার জন্যে কিন্তু অনেক কষ্ট করে মা বাবাকে ভালো করে বুঝিয়ে যে আমরা বড় হয়েছি, আস্তে আস্তে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে. তারাও বুঝলো যে হ্যাঁ ওরা তো সত্যিই বড় হয়েছে. ওরাও তো আর কদিন পরে একা একা অনেক দূরে দূরেও যেতে হবে. সেক্ষেত্রে মা বাবাকে কোন রকম ভাবে কন্সিডার করে বুঝিয়ে নিয়ে আমরা আমাদের টুর টাকে সফল করতে আহ সক্ষম হয় ও সেখানে ঘোরা ওখানে যাওয়ার পর অনেক কিছু যাওয়ার আগে কিছু ফেস করতে হলো যেমন যেযেটা বলল যে দেবরাজ যে আমার বাসে একটু সমস্যা ওরও হালকা পাতলার সমস্যা হয় তাও সেটাকে ফেস করে আহ কারণ আমাদের ওখানে যাওয়ার পথে যে টার্ন টা ছিল সেটা ওটার থেকে অনেক বেশি ছিল. এই কারণেই এটা সফল হতে পেরেছে. তো এই ব্যাপারে রোহিত তুই কিছু বল. না এটা একদিক থেকে ঠিক কথা যে আহ আমাদের বাড়ি থেকে একটু সমস্যা হয়েছিল. হ্যাঁ এটা ঠিক কথা কারণ আমাদের আমরা তো বাড়ির একটা ছেলে আমরা তিন জনই বাড়িতে একটা মাত্র ছেলে এবার ব্যাপার হচ্ছে আমাদের বাবা-মা রা ওরকম করে কোনদিন ছাড়ে না এত দূর করে. তবে তবে এটা তো গেল আমাদের পারিবারিক

এবার ব্যাপার হচ্ছে ওই ইয়ে আমরা যখন বাসে করে যাচ্ছিলাম আমরা যখন বাসে করে যাচ্ছিলাম তখন আমরা এই দেবরাজ আর বিপ্লবের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো খুবই আহ মানে আমার কাছে বেশ মজার ব্যাপার মজাদার কারণ একজন বমি করছে আর একজন ওই দিকে মাথা ঘুরে পড়ে আছে এটা আমার খুবই হাস্যকর লাগে কিন্তু আমরা একদিক দিয়ে চিন্তাও হচ্ছিলো যে এদের যদি হট করে এই রাস্তার মধ্যিখানে যদি শরীর খারাপ হয়ে পড়ে তখন তার এক সমস্যার সম্মুখীন

এইবার যেই নৌকায় উঠেছি তারপরে তো আমাদের এই দুই বন্ধু আছে যারা একটুখানি আহ প্রথমবার এসেছে তারা একটুখানি মানে ভয় ভয় পাচ্ছিলো যে জলের মধ্যে ফট করে যদি ডুবে টুবে যাই এরম ভাবে ভয়টা বাঁচবে. ঠিক আছে. অসুবিধা নেই. আমরা আস্তে আস্তে ওইটা কাটিয়ে নিয়েছিলাম ভয়. দিন যেতে যেতে আসতে আসতে ভয় কেটে গিয়েছিল. অসুবিধা নেই. কিন্তু উম আর সব থেকে বেশি. আমাদের দেখতে সব থেকে মজা লেগেছে কোনটা? যেটা হচ্ছে সমুদ্রের ধারে আর মানে বোর্ড যখন নদীতে চলছিল তখনের যে সানসেট টা সেটা আমাআমাদের সব থেকে বেশি সুন্দর লেগেছিলো মনোরম লেগেছিলো

এই যে তুই বললি না সানসেট এর বিষয়টা সত্যি এই এই জায়গাটা যখন আমরা নৌকো দিয়ে যাচ্ছিলাম ঠিক সমুদ্রের এক পাশ থেকে যখন এই সানসেট টা হচ্ছে এটা একটা আলাদা রকম অবাস্তবকর বিষয় ছিল আমার দেখা জীবনের প্রথম বিষয় এটা। আর সত্যি কথা বলতে ওই আমরা যে অঞ্চলটায় গেছি ওখানে সাধারণত আটটা ভূখণ্ড আছে আমরা এক একটা করে ঘুরে ঘুরে দেখতাম. এবার যাওয়ার পথে আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম. মানে মেন জায়গাটা প্রথম বডিতে আমরা যেখানে যাচ্ছিলাম আহ সেখানে যাওয়ার পথে আমাদের কিছু সময় আগে বৃষ্টি হয়েছিল যার জন্য চারিদিকটা একদম কাদা কাদা ছিল এবং সেখানে আহ একদম পরিষ্কার স্বচ্ছ আমরা বাঘের আওয়াজ বাঘের সেই যে পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম বাট আর একটু আগে গেলে হয়তো বাঘটাকেও দেখতে পারতাম দেন আমরা তো ওখান থেকে আহ পেরিয়ে গিয়ে আর একটা বদ্বীপে গেলাম সেখান থেকে.

তবে ওখানে একটা প্রবলেম খুবই আছে সেটা হচ্ছে ওখানে আহ আমরা যে হোটেলে গিয়েছিলাম সেই সেই জায়গাটা একদমই কোনো রকমের কারেন্ট নেই. কোনোরকমের নেটওয়ার্ক নেই. আহ তাই জন্য আমাদের আবার এই যে রোহিত বলে যেই ছেলেটি বক্তব্য দিলো. তার ওখানে আত্মীয় আছে সেই ওইদিকে বাড়ির ওনার মানে উনি আত্মীয়দের বাড়ির কাছাকাছি গিয়ে আমাদেরকে উম আমাদের যে সমস্ত সরঞ্জাম ছিল মোবাইল তারপর পাওয়ার ব্যাংকে এই সমস্ত জিনিসটা চার্জ দিতে হয়েছিল. বাট আমরা অনেক কিছু প্রবলেম ফেস করার পরে ওখানে যে এতো সুন্দর একটা জীবন এক্সপ্লোর করতে পারবো. এই তিন চার দিনের

চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে. কোন ঘরে ছোট ছোট মানে ওই মোমবাতির আলো কোনো জায়গায় হেরিকেনের আলো জ্বলছে. তো এই সমস্ত দেখে আমরা একটু অবাস্তব হলাম কারণ আমরা তো ওরকম জায়গায় থাকি না না? তো বিপ্লব তুই এই বিষয়ে কি বলবি? হ্যাঁ মেনলি ওখানে যাওয়ার যে সমস্ত ব্যাপার ওখানে ঘুরতে যাওয়ার আমাদের যে রোমাঞ্চকর একটা মনোভাব জেগে উঠেছিল. মেনলি আমরা এর আগেও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম. কিন্তু এই যে জায়গাটা সেটা অন্যান্য ঘোরার জায়গার প্লেস এর থেকে এটা একটু ডিফারেন্ট আর একটু আলাদা ধরনের. কারণ কি অন্যান্য যে সমস্ত জায়গায় গিয়েছি আমরা হয়তো সেটা মা বাবার সঙ্গে গিয়ে দেখি কিংবা বন্ধুদের সঙ্গে গেলেও সেটা এত দূরে ডিসটেন্সটা এত বেশি হয় ছিল না. তো এখানে অতটা ঝুঁকিপূর্ণ কিছু ছিল না. এখানটায় বেশিরভাগই সব আমাদের মানে আর কি স্থলভাগে. তো এই জায়গাটা বেসিকালি যেহেতু সমুদ্র নদীর মিলনের স্থান এবং এখানে অনেক ঝুঁকিপূর্ণ জায়গাও আছে. জাহানৌকার থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, তারপরে বাঘ থাকে, কুমির থাকে অনেক রকম মানে আর কি. আহ ঝুঁকিপূর্ণ যে জিনিস আছে. তো এক্ষেত্রে মা বাবা রাজি হচ্ছিল না. কিন্তু অনেক রাজি করে এখানে যাওয়ার যে উৎসাহটা আমাদের অনেকটা বেশি ছিল এই কারণে আমরা অনেক কষ্ট করে সেটাকে সেফ করেও সে আমরা এখানে ঘুরতে চলে আসি আর এখানটায় মেনলি যেটা আরকি ওরা বলছিলো নেটওয়ার্ক এর প্রবলেম টা আমাদের ফেস টা বেশিই করতে হয়েছে যে কারণ আজকালকার দিনে যোগাযোগ ব্যবস্থায় ফোনের ছাড়া তো আমাদের ওখানে অন্য কোন উপায় ছিল না. তো সেটার জন্য অনেকটা ফেস করতে হয়েছে. আর মেইনলি ওখানটায় সব থেকে

আর কি মানে মনে হবে তোমার এককথায় স্বর্গে চলে যেও তুমি. মানে এটা একটা অপরূপ সুন্দর দৃশ্য. যেটা অন্য কোন ঘোরার জায়গায় গেলে হয়তো সেটা পাওয়া যেত না. তো এই ব্যাপারে তোরা কি বলবি?

দেখতে সুন্দর লাগে. যদি এটা দেখলেই হবে না আর আরেকটা জিনিস ভাবতে হবে যেহেতু গ্রামটি আর এবং আমরা যেখানটায় সেই জায়গা দিয়ে পুরোটাই সুন্দরবনের জঙ্গলের মধ্যেই পড়ে. আর একটি ভয়ের বিষয় হচ্ছে কি মাঝে মাঝে শোনা যায় এই গ্রামে বাঘ ঢুকে এসে মানুষ ধরে নিয়ে চলে যায়. এইটা এইটাও ভয় ছিল আমাদের. আমাদের তিনজনেই আমরা ভয়েতে কাতর হয়ে পড়েছিলাম এই জায়গাটায়. বাঘ ঢুকে এসে মানুষ ধরে নিয়ে চলে যায়. এইটা এইটাও ভয় ছিল আমাদের. আমাদের তিনজনেই আমরা ভয়েতে কাতর হয়ে পড়েছিলাম তবে আহ আমাদের ধরেনি কারন আমাদেরকে গ্রামবাসীরা বলেছিল যে ভালো করে দরজায় হুড়কোড়িয়ে রাখতে. মানে ওদের ভাষায় হুড়কো ছিটকিনি দিয়ে রাখতে. ভালো করে হাত দিয়ে আটকে রাখতে. যাতে বাঘ ঢুকতে না পারে. কিন্তু যখন বাঘের খিদে লাগে তখন সেই বাঘ সে ভেঙে ঢুকে পড়বে. যাই হোক আমরা এরম ভাবে আমাদের ভয়েতে ভয়েতে রাত্রে ঘুমিয়ে আমরা সকালবেলা ঘুম ভেঙে গেলো. খুব ভোর বেলায় ঘুম ভেঙে গেল. তখন আমরা আবার বোটে চড়ে বসি. আহ বোট এ চড়ে আবার আমরা সুন্দরবন এক্সপ্লোর করতে চলে যাই. আমরা সকালবেলায় আহ সকালে প্রথমেই আমরা দেখতে পাই আ বেশ কিছু আ চড়ের উপরে. তখন তো ভাটার টাইম চরের উপরে বেশ কিছু কুমির মানে ঘারিয়াল যেগুলো, ভারিয়াল ছিল বেশ. আর অনেকগুলি, অনেকগুলি বিভিন্ন বিভিন্ন রঙিন বক, কালো, সাদা, এশ কালার বিভিন্ন কালারের বক দেখতে পাই আমরা. আর আরো আরো বেলা হতে আরো আমরা জঙ্গলের আরো ভিতরে যেতে বিভিন্ন কালার এর পাখি দেখতে পাই. বেশ বেশ কিছু রকমের হনুমান দেখতে পায়. আর আর সন্ধ্যেবেলা বিকেল বেলায় যখন আমরা ফিরে আসি. তখন আমরা দেখেছি চিতল হরিণ, বিভিন্ন প্রকারের হরিণ. আর গায়ের চরকা চরকা দাগ. আরো আরো কত রকমের হোডিং. তা প্রায় আমরা পাঁচ ছয় রকমের হরিণ দেখেছি এবার এ বিষয়ে তুই কি বলবি? এই যে আমরা এই যে অপরূপ সুন্দর দৃশ্যগুলি দেখছি এর মাঝখানে যে এত সুন্দর আমরা মানে বলছি যে এতটা সুন্দর ভাবে আসলে কিন্তু এতটা সুন্দর ছিল না. কারণ আমরা একটি অঞ্চলে বসবাস করি এবং সেখানকার ওয়েদার একদমই আলাদা আর আমরা যখন আমরা যেখানে গেছি ওখানকার ওয়েদার একদমই আলাদা. আমরা চোখের সামনে জল দেখেও জল খেতে পারছি না. এটা একটা সবচেয়ে বড় প্রবলেম. আর ওখানে জল ম্যাক্সিমাম সময় আমাদের কিনে খেতে হচ্ছে. এই একটা প্রবলেম ছিল. আর ওখানে আমরা যেটা দেখতে গেছিলাম এই যে সৌন্দর্য গুলো, মানে ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ তো এটা দেখে আমরা হ্যাঁ অনেকটাই আমাদের অনেক ভালোই লাগে. কিন্তু একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে

যে জলবায়ু খাবার দাবার এগুলি প্রত্যেকটা জিনিসই আমাদের স্টুডেন্ট লাইফে আহ ভৌগোলিক জীবনে কাজে লাগে. তো এই যে আমাদের আমাদের সমস্ত আমরা যে এই যে হরিণ-ঠোরেন গুলো দেখছি এগুলো আমরা যখন পরবর্তি এই যে আপনাদের কাছে বলছি এই এইটা একটা সুন্দর অপরূপ দৃশ্য গুলো যে আমরা দেখলাম আসলে এই যে এক্সপ্লোর করার অনুভব মনোভূতিটা আমাদের আছে এটাই আমাদের কাছে অনেক. কারণ অনেকেই আছে যারা যেতেই পারে না ঘুরতে. টাকার অভাবে, অনেক প্রবলেম কিন্তু আমরা এই ভোটে ওঠবার পর আমাদের তো অনেক প্রবলেম হয় কারণ আমাদের ওই বোট চললে দোল খেললে আমাদের পেটটা বুলয় আমরা বিপ্লবের এটাই সমস্যাটা দেখতে পাওয়া তো আমরা এত কিছু এক্সপো মানে ফেস করার পরেও আমরা এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোএক্সপ্লোর করেছি কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় দু তিন দিনের আ আমরা যে এখানে যে টুকটাক করেছিলাম এই দু তিন দিনের টুরে আমরা সবচেয়ে বড় প্রবলেম আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ ঠিক ভাবে রাখতে পারিনি কারণ ওখানকার নেটওয়ার্ক ব্যবস্থা একদমই ভালো ছিল না তো বিপ্লব তুই এই ব্যাপারে কি বলবি

এটা একটা আমাদের ফেস কেউ চলতেছে. দ্বিতীয় কথা হচ্ছে. আমরা বাড়ির থেকে এত দূরে রয়েছি মা বাবার একটা চিন্তার কারণ তো থেকেই যায়. তো সেখানে আমার মনে হয়েছে যে এইখানটায় ওখানে যদি পরবর্তীকালে সেখানে কোন রকম নেটওয়ার্ক ব্যবস্থাটা উন্নতি করতে পারে. তো ওখানকার মানুষেরও সুবিধা হয় এবং যারা

ওখানে যে স্পেশাল মাছ ঠাক আরও অনেক কিছু ছিল সেগুলো আমার তহ খুবই ভালো লেগেছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই আর ওখানের যে বুফে যে কদিনই ছিলাম সে কদিনই ঘুম রাতে খুব বেশি না হলেই, গিয়ে বন্ধুদের সঙ্গে একসঙ্গে এক জায়গায় ঘুরতে গিয়ে যে মজাট সেটা ভরপুর মাত্রায় হয়েছে আর খাওয়ার দাওয়ার কপ্নোরুম তুলবি না ওখানে মাছ থেকে শুরু করে মাংস আহ সমস্ত কিছু খুবই এই ব্যাপারে তুই কি বলবি আহ যেহেতু নদীর পাশেই উম গ্রামটি আর তার থেকে বড় কথা আমরা দিনে প্রায় অর্ধেকটা সময় আমরা বসেই ছিলাম আর যারা জেলে তারা ইয়প জলের, মধ্যেই থাকে। আহ ইয়েতে করে করে ছোটো ছোটো আর আমরা সেই বোটে করে যখন যাচ্ছিলাম, আর আমরা যখন বয়াত এ করে যাচ্ছিলাম তখন যাওয়া আসা করছিলাম তখন ওই কাছ থেকে কিছু কিছ মাছ ও আমরা কিনেনিয়েছিলাম কাঁকড়া কিনে নিছছিলাম সেই কারিনে আমাদের খাওয়া দাওয়ার কনো অসুবিধা হয়নি।

ওইযে আমাদের দেব্রাজ যে জলের কথা বলেছিল জল কিনে খেতে হচ্ছে ওই জায়গাটা পুরোটাই হচ্ছে নোনা জায়গা আর যেহেতু সুন্দরবনের চারিপাশ দিয়ে আহ বঙ্গ প্রসাগর আর এদিকে আরও একটি নদী আছে এদিকে

যে কারনে হচ্ছে এই সমস্যা টা হচ্ছে আর দেবরাজ এই বিষয়ে তুই কী বলবি? এন্ডটা, আদেরকে বলার নেই তো শেষ দিন আমরা যখন এলাম তো তখন আমরা নৌকোর মধ্যেই ছিলাম তো নৌকো করে যখন আমরা স্থলভাবে যাচ্ছিলাম মানে লাস্ট দিন আমরা যখন বেরিয়ে আসবো তখন আমরা একটা ছোটো পিকনিক করলাম আমরা আমরা সফট ড্রিঙ্ক করলাম এবং ধীরে ধীরে আমরা বাড়ির পথে রউনা দিলাম। তো এখানেই আমরা সুন্দর বোনের যাত্রা শেষ করেছি।